এখানে একটা ময়ূরের মতো আছে এবং ময়ূরের পাশে একটা নালার মতো চলে গেছে দূরে একটি মেয়ে হেঁটে যাচ্ছে।

আর জলের মধ্যে কি একটা যেন ভাসছে ঘাস গুলোর কাছে--

এখানে একটা পাঁচিলের মতো দেখা যাচ্ছে যেটা বাদামি গেরুয়া সবুজ সাদা ।

কিছু একটা থালার ওপর বসানো আছে নিচে একটা নীল রঙের ড্রাম - এর মতো দেখা যাচ্ছে এবং তার সামনে একটুখানি খবরের কাগজ কিছু আহ লিচু ওপর থেকে ঝুলছে বলে মনে হ--

টি.ভি. -র নিচে ঠিক তার প্লাগ -টা রাখা আছে। বিছানা আছে সাদা চাদর পাতা এবং তার ওপরে বেগুনি ছাপা চাদর রাখা আছে সামনে ডাস্টবিন ।

এখানে অনেকগুলো ঘট দেখা যাচ্ছে যে ঘটগুলোর মাথায় মালা দেওয়া আছে এবং পিছন দিকে একটা বড় ছবি আছে যেটাতে একটা গাঁদার মালা দেওয়া আছে।

এখানে একটা বড় বাড়ি মতো তৈরী হচ্ছে এগুলো সিমেন্ট -এর ইট দিয়ে তৈরী হচ্ছে। চারিদিকটা বাঁশ দিয়ে ঘেরা আছে পাশে একটা সাদা রং এর বাড়ি আছে।

এবং ডানার কাছটাতে একটু সাদা রং করা আছে এবং সাদা রঙ দিয়ে লেখা আর্মি লেখা আছে।